এখানে একটি লোক রং করছে।

এটি একটি বালিশ কোম্পানি যেখানে অটো টোটো বিক্রি করা হয় এখা--

অনেক বড়ো মাঠ রয়েছে।

ওদিকে একটি আয়না রয়েছে।

একটি আনলা একটি ডেসিং টেবিল একটি প্লাই বোড লক্ষ করা যাচ্ছে।

ওইদিকে লোকগুলো বসে গল্প করছে এদিকে দুটি মহিলা মহিলা গল্প হচ্ছে।

এটি একটি অনেক বড় নদী।

সামনে দুটি রড লাগা রয়েছে।

দেওয়ালে অনেকগুলি কাগজ লাগানো হয়েছে।

এখানে প্রথমে দরজায় ওয়েলকাম লেখা রয়েছে।

এইখানে দেখা যাচ্ছে যে এইটি একটা বাইক -এর শোরুম অনেকগুলো বাইক রাখা হয়েছে।

পাশেই গাড়ির ছবি দেওয়া আছে অন্য গাড়ির।

কসমো বাজারে চৈত্র সেল দিয়েছে।

ছবিটিতে একটি টেবিলে একটা বোতল দেখা যাচ্ছে।

এটি একটি ওষুধের দোকান।